এই দৃশ্যে-এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ব বাস দেখা যাচ্ছে। দূরে একটি বাস দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য গাড়ি দেখা যাচ্ছে।

এবংম নদীর মাঝে দেখা যাচ্ছে নৌকো কিংবা বোর্ড অনেকগুলি রংবেরঙের।